পোস্টার দেখতে পাচ্ছি এবং কিছু বোর্ড ও এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এই পার্ক এর ভেতরে রয়েছে অনেক ফুলের গাছ এবং কিছু বড় বড় গাছ পালা

আশেপাশে আমরা অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে আমরা কিছু বাড়িঘরও দেখতে পাচ্ছি এবং এই খেতের মধ্যে আমরা কিছু গরু ছাগলকেও দেখতে পাচ্ছি ।

নার্সারী অর্থাৎ এটি একটি নার্সারী ।

এবং তাছাড়া এখানে আমরা আরো কিছু লোকজনকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

বাড়িঘর দেখতে পাচ্ছি এবং কিছু গাছপালাও আমরা এখানে দেখতে পাচ্ছি।